নমস্কার স্প্রেডসীট এর মূলকথার উপর জীয়োজেব্রার এই টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত জানাই
যদি আপনি জীয়োজেব্রা এই প্রথমবার ব্যবহার করছেন তাহলে স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে ইন্ট্রোডাকশন টো জিওজেবরা টিউটোরিয়াল দেখুন
জীয়োজেব্রা নিয়ে কাজ শুরু করতে আমি জিএনইউলিনাক্স অপারেটিং সিস্টেমের উবুন্টু সংস্করণ 1004 ল্টস এবং জীয়োজেব্রা সংস্করণ 32400 ব্যবহার করছি
এই টিউটোরিয়ালের উদ্দেশ্য হল জীয়োজেব্রার মধ্যে স্প্রেডসীটের ব্যবহার কিভাবে করবে ত়া শেখা
এই টিউটোরিয়ালে আমরা স্প্রেডসীটের ব্যবহার প্রাথমিক তথ্য উপস্থাপনা এবং গণনা করার জন্যে করব
এবং বারলেখ হিস্টোগ্রাম তৈরী করার জন্যে তথ্যের ব্যবহার করব
আমরা এও দেখব যে বারবার তৈরী করতে হয় এমন জীয়োজেব্রা বস্তু তৈরি করার জন্যে স্প্রেডশীট ভিউ কিভাবে ব্যবহার করা যায় যেমন সমান্তরাল লাইনের একটি সেট তৈরী করা
প্রথমে আমরা একটি 50 নম্বরের পরীক্ষায় 50 জন ছাত্রের নম্বর ব্যবহার করব
এখানে ফ্রম এবং টো ক্লাস বাউন্ডারিস তাছাড়া ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি উপলব্ধ
আমি ফ্রিকোয়েন্সিকে ক্লিপবোর্ড এ প্রতিলিপি করতে যাচ্ছি
এখন জীয়োজেব্রা উইন্ডোতে
প্রথম ধাপ স্প্রেডশীট ভিউ দৃশ্যমান করে তোলা
মেনু আইটেম ভিউ নির্বাচন করুন এবং তারপর স্প্রেডশীট ভিউ নির্বাচন করুন
স্প্রেডশীট ভিউকে এখানে নিয়ে আসুন
প্রথম কলাম A ফ্রম ক্লাস বাউন্ডারি বর্গ সীমা কলাম B টো এবং কলাম C ফ্রিকোয়েন্সি প্রতিনিধিত্ব করে
এখন আমি ফ্রিকোয়েন্সি প্রতিলিপি করেছি আমি একে এখানে পেস্ট করছি
এখন ফ্রম এবং To এর মানের জন্য
আমি একে পেস্ট করিনি কারণ আমি আপনাকে জীয়োজেব্রা স্প্রেডসীটের আরেকটি বৈশিষ্ট্য প্রদর্শন করব
প্রথমে আমি শুরু করব ০ তারপর ৫ ৫ এবং ১০ এখন আমি যদি এখানে দুটি সেল্ নির্বাচন করি এবং তারপর এই নীল বর্গক্ষেত্রকে নিচের দিকে টেনে আনি লক্ষ্য করুন যে একটি সমান্তর প্রগতি তৈরি হয়েছে
একইভাবে আমি এটা To এর মানের জন্য করতে পারি
ক্লাস বাউনডারি তালিকা এবং ফ্রিকোয়েন্সি তালিকা তৈরি করুন
এটা করার জন্যে এখানে কলাম B নির্বাচন করুন
রাইট ক্লিক করুন এবং ক্রিয়েট লিস্ট নির্বাচন করুন এখানে ল1 লক্ষ্য করুন যার মানে L 1 তৈরি হয়ে গেছে
এখন রাইট ক্লিক করে এবং বস্তুর বৈশিষ্ট্যাবলী নির্বাচন করে এটি পরিবর্তন করুন
নিশ্চিত করুন যে প্রথম মান শূন্য এখানে প্রদর্শিত হচ্ছে
এবং ক্লোজ টিপুন
এখন ফ্রিকোয়েন্সি তালিকার জন্য একই জিনিস করুন
ফ্রিকোয়েন্সিকে নির্বাচন করুন রাইট ক্লিক করুন এবং ক্রিয়েট list এ টিপুন
আমার কাছে L 2 আছে
এখন বারলেখ হিস্টোগ্রাম তৈরি করার জন্যে এখানে ইনপুট বার এ যান
আপনি এখানে কমান্ড থেকে নির্বাচন করতে পারেন অথবা আপনি শুধু হিস্টোগ্রাম লিখতে পারেন
এখন আপনি যদি এখানে বর্গাকার বন্ধনী মধ্যে Enter টেপেন তাহলে এটা আপনাকে বিভিন্ন বিকল্প বলবে
এর মধ্যে একটি বিকল্প হল লিস্ট ওএফ ক্লাস বাউন্ডারিস এবং লিস্ট ওএফ রাও দাতা চলুন এটা ব্যবহার করি
আমরা লিখব L 1 জীয়োজেব্রা হল কেস সেন্সিটিভ এবং ক্লাস boundaries এর জন্য তাছাড়া L 2 ফ্রিকোয়েন্সির জন্য এবং Enter টিপুন
উল্লেখ্য যে বারলেখ হিস্টোগ্রাম এখানে তৈরী হয়ে গেছে
এখন বারলেখকে আরো দৃশ্যমান বা পাঠযোগ্য করার জন্যে আমি মুভিং ড্রাইং পাড ব্যবহার করব এবং তারপর আমি এখানে ড্রাইং পাড properties এর উপর রাইট ক্লিক করব এবং এই দূরত্বকে 5 এ পরিবর্তন করব
তারপর আমি জুম আউট করতে পারি
এবং পুনরায় আঁকার প্যাড স্থানান্তরিত করব
উল্লেখ্য যখন আমি বারলেখ তৈরি করি এটি a 250 মান নির্মাণ করে A হল প্রতিটি বারের প্রস্থ এবং দৈর্ঘ্যের গুণফল
আমি এখানে এই A এর মানকে উপরে নিয়ে যেতে পারি পরবর্তী ধাপ হল Y অক্ষের উপর সমান্তরাল রেখার একটি সেট তৈরী করার জন্য স্প্রেডশীট ভিউতে বিন্দু এবং লাইন তৈরি করা
আমি একটি নতুন জীয়োজেব্রা উইন্ডো খুলবো
এখন জীয়োজেব্রা থেকে যে কোনো কমান্ড এখানে সেল এ লেখা যেতে পারে
প্রথমত বিন্দু তৈরী করার জন্য আপনাকে এরকম শুধু একটি বিন্দু দিতে হবে
এখানে প্রদর্শিত আ1 নামক বিন্দুর উপর লক্ষ্য করুন যা 1 2 স্থানাঙ্ক এর সঙ্গে সেল এড্রেস কলাম A সারি 1 এ আছে
একইভাবে আমি এখানে 22 লিখব এবং এন্টার টিপব আমি আ2 পাবো
এখন আমি যদি এই সেল্স দুটিকে নির্বাচন করি এবং তারপর নীল বর্গক্ষেত্রকে নিচে টানি
একে এখানে নিয়ে আসি
এই টিউটোরিয়ালের জন্য আমি আলজেব্রা ভিউ বন্ধ করে দেবো
উল্লেখ্য যে আমি এখানে 10টি বিন্দু পেয়েছি
এবং একইভাবে আমি কলাম B এর মধ্যে করব
বিন্দু হিসাবে 1 4 রাখব আমি এখানে এই বিন্দু পাবো আমি রাইট ক্লিক করতে পারি এবং শো লেবেল নির্বাচন করবো এটি সেল ঠিকানা বি1 দেখায়
আমি লিখতে পারি
2 4 এবং আমি বি2 পাবো
আমি একে আবার টানবো এবং আমি এখানে 10টি বিন্দু পাবো
এখন তৃতীয় কলামে আমি যদি রেখাংশ তৈরি করতে চাই আমি জীয়োজেব্রা কমান্ড সেগমেন্ট ব্যবহার করতে পারি এবং মান এ আমি সেল ঠিকানা আ1 দিতে পারি
আমি একে এখানে নিয়ে আসি
বি1 এবং এন্টার টিপুন
এটি সেই রেখার দৈর্ঘ্য যা আ1 এবং B1 এর মধ্যে আছে
এখন আমি শুধু এই কক্ষটি নির্বাচন করব এবং এটিকে নিচের দিকে টেনে আনব আমি 10 টি সমান্তরাল লাইনের একটি সেট পাবো
আরও একটি উল্লেখ্য বিষয় জানা যাবে যদি আপনি অপশনস বিকল্প এবং আলজেব্রা বীজগণিত তে যান
এখন এটি মান এ আছে অর্থাত আপনি কলাম C তে রেখার দৈর্ঘ্য দেখতে পাবেন
আমি এটিকে কমান্ড এ পরিবর্তন করতে পারি এবং এটি আমাকে কমান্ড প্রদর্শন করবে
এখন নির্দেশিত কাজ
প্রথমে নির্দেশিত কাজে নিম্নলিখিত তথ্য ব্যবহার করে কোনো এক বর্গের 35 জন ছাত্রের বাড়ি থেকে স্কুলের দূরত্বের একটি বারলেখ তৈরি করুন
আমার কাছে এখানে ক্লাস বাউন্ডারিস বর্গ গণ্ডি এবং ফ্রিকোয়েন্সিস ফ্রিকোয়েন্সিস আছে
তথ্য প্রস্তুত করার জন্যে স্প্রেডশীট ভিউ এর ব্যবহার করুন ক্লাস বাউন্ডারি বর্গ সীমা এবং ফ্রিকোয়েন্সি লিস্টস ফ্রিকোয়েন্সি তালিকা তৈরী করুন
তালিকার সাথে বারলেখ নির্মাণ করার জন্যে ইনপুট বারের ব্যবহার করুন
ফ্রিকোয়েন্সি পরিবর্তন করুন এবং বারলেখার মধ্যে পরিবর্তন নিরীক্ষণ করুন
আমি ইতিমধ্যে এই টিউটোরিয়ালটি এখানে নির্মিত করে রেখেছি
লক্ষ্য করুন এখানে বারলেখার উপর এখন পরবর্তী নির্দেশিত কাজ
দ্বিতীয় নির্দেশিত কাজে আমরা স্প্রেডশীট ভিউ ব্যবহার করে সমকেন্দ্রি বৃত্ত তৈরি করব
বৃত্তের কেন্দ্র চিহ্নিত করার জন্যে অঙ্কন প্যাডে বিন্দু A আঁকুন ব্যাসার্ধযুক্ত কলাম A তৈরি করার জন্যে স্প্রেডসীটের ব্যবহার করুন
কেন্দ্র A এর সাথে বৃত্ত এবং কলাম A থেকে ব্যাসার্ধ নির্মাণ করার জন্যে স্প্রেডসীটের কলাম B এর ব্যবহার করুন
কেন্দ্রবিন্দু A কে স্থানান্তরিত করুন এবং নিরীক্ষণ করুন
আমি এখানে নির্দেশিত কাজ নির্মিত করেছি
কেন্দ্রবিন্দু কে স্থানান্তরিত করুন এবং বৃত্তের নিরীক্ষণ করুন
আমি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে ধন্যবাদ জানাই যা তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ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
আপনি এই সম্বন্ধে আরও তথ্য এই ওয়েবসাইটে দেখতে পারেন
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল টি অনুবাদ করেছি এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ